রাস্তার পাশে একটি মন্দির আসে।

এখানে এক ঘরের ভিতরে সোফা রাখা আসে।

দোকানটির ভিতরে দরজা সিনট্যাক্স ইত্যাদি রাখা আসে।

মাঠের মদ্যে একটু জল আসে।

এখানে অনেকগুলো বাইক রাখা আসে ।

সামনে খাবার দেওয়া আসে ।

এহানে একটি গরের বিতরে কতজন লোক আসে।

এহানে কতকগুলো বড় বড় গাস আসে।